ছবিটিতে একটি ঘরের মধ্যে টেবিল এবং চেয়ার -গুলি সাজানো রয়েছে কোনো ব্যক্তি নেই সুন্দর আলো জ্বলছে কয়েকটি আলমারি রয়েছে।

যার মধ্যে কাঠের বোর্ড উম তার লাইটস এটসেট্রা ।

ব্যানার -এর মধ্যে ডক্টর সৌভিক কুমারের পোস্টার দেওয়া রয়েছে একটি বাইক দাঁড় করানো রয়েছে একটি ভ্যান দাঁড় করানো রয়েছে।